চাহিদার এবং এই এই যে এই বস্ত্র এই যে বুননের জন্য তাদের নিজস্ব আবার Website ও রয়েছে, এবং কিছু শীর্ষস্থানীয় online কেনাকাটার site গুলো থেকে এই বস্ত্রের জন্য online কেনাকাটাও করা যাচ্ছে।

উম Offline এ কেনা তা না, এখন online এও এসে গেছে এই ব্যবস্থাটা, এটা খুবই ভালো একটা দিক যে ছোটো ছোটো শিল্পগুলো এইভাবে এগোচ্ছে, খুব ভালো একটা ভালো লাগে এসব কিছু শুনতে, এছাড়াও এখনও অনেক শাড়ি রয়েছে। মানে ভারতের শাড়ি নিয়ে আলোচনা করতে গেলে বলা শেষ হবে না, যেমন এমনই কোনো একটা পোশাক সম্মন্ধে কি বলতে পারবে তুমি? ভারতের যেটা পোশাক, যেমন পাঞ্জাবি ধরো যে পাঞ্জাবি পোশাক একটা খুব বিখ্যাত পোশাক। এই সম্মন্ধে তুমি কিছু জানো কি? জানা তো উচিত অবশ্যই। হ্যাঁ, বাহ্ বেশ অনেক ইতিহাস অনেক বেশ ব্যাখ্যাও জানো দেখছি, ভালো লাগলো শুনে যে আমাদের ছেলেদের পোশাক যে পাঞ্জাবি, যার সম্মন্ধে এতটা আহ জ্ঞান তুমি রেখেছো, এতটা ইতিহাস তার আহ ভৌগোলিক বৈচিত্র্য জানো বেশ ভালোই লাগলো শুনে, হ্যাঁ ঠিকই বলেছো সুথানা সম্মন্ধে আমার মোটামুটি ধারণা রেখেছি, হ্যাঁ, কারণ পাঞ্জাবি বলে কথা মানে মানে পাঞ্জাবি একটা যে খুব ভালো প্রিয় একটা আমার পোশাক সরস্বতী পুজোতে ছেলেদের পাঞ্জাবি একটা খুব প্রিয় পোশাকী, ছেলেদের পাঞ্জাবি মেয়েদের শাড়ি, তো এ সম্মন্ধে তো একটু জানতেই হবে, এটা তো সাধারণই ব্যাপার, তো সুথানা সম্মন্ধে একটু আধটু জানি যে পাঞ্জাব অঞ্চলে যে সুথানার ব্যবহারটা হয়, যেটি পাঞ্জাবিতে সুথানা নামেও পরিচিত, পাঞ্জবের যেখানে সুথানা বলেই সবাই চেনে যদিও সেটাকে, সেটি প্রাচীন স্বস্থান থেকে এসেছে, অর্থাৎ এই স্বস্থানটা কি? স্বস্থান হচ্ছে নিম্নাঙ্গের পোশাকটিকে বোঝায়।

Trouser মানে ইংরাজী কথা যেটা মানে যে প্যান্ট, আমরা যেটা প্যান্ট বলি যে প্যান্টগুলো পরি আমরা বাড়িতে, সে সেরকম ধরণেরই এটা, যেটা আমরা আমাদের সুথান বা সুথানা নামে পরিচিত। আর এর ইতিহাস একটু ঘাঁটলে জানা যায় যে, মৌর্য শাসনকালে অর্থাৎ যে সময় মৌর্য শাসন করতো আহ প্রায় তার সাল তিনশো বাইশ একশো পঁচাশি খ্রীষ্টপূর্ব হবে, সেসময় উত্তর ভারতে প্রথম এবং তৃতীয় শতাব্দীর মধ্যবর্তী সময়ে কুষাণ যে কুষাণ রাজা ছিল, ওই কুষাণের শাসনকালে চতুর্থ থেকে ষষ্ঠ শতাব্দীর মধ্যে গুপ্ত সাম্রাজ্যের শাসনকালে যে সাম্রাজ্যটা খুব ভালো

থান ব্যবহার করা হতো, তখন এই পোশাকটার খুব চল বেড়েছিল, ওই সময়কার, ওই সময়ে এবং পাঞ্জাবি সুথান সস্থানের প্রত্যক্ষ যে প্রকরণ যেটি হয় গোড়ালির ওপর পর্যন্ত ঢিলে থেকে গোড়ালির চারপাশে আঁটো-শাটো হতো অর্থাৎ যেমনভাবে আমরা এখন ধুতি পড়ি ঠিক ঐভাবেই চলটা এসেছিলো এবং হাঁটু পর্যন্ত ঢিলে থেকে গোড়ালিতে আঁটো-শাটো পুরুষ এবং মহিলা সবাইকেই পরতে দেখা যেত এবং সুথান সুটে মহিলারা এটি কুর্তি বা কুর্তা সহ পরিধান করেন, মানে এই এই যে বলছে একটা ধরণের আহ পোশাক এই পোশাকটা মানে ছেলে-মেয়ে উভয়ই ব্যবহার করতো, যদিও এখন ছেলেরা পরে কিন্তু সে সময় মেয়েদের মধ্যেও এর চল দেখা যেত এবং অন্যান্য প্রকরণের মধ্যেও রয়েছে চোগা এবং সুথানের সংমিশ্রণ মানে যতদিন গিয়েছে তত এই পোশাকটার সঙ্গে অন্য ধরণের বিদেশি পোশাকের কায়দা মিশে এখন নতুন ধরণের একটা পোশাক তৈরী হয়েছে, এছাড়াও অনেক কিছু রয়েছে যেমন সিন্ধি পোশাক, জম্বু পোশাক এলাকাও এলাকা ভেদেও স্থান ভেদেও এই পোশাক গুলো অনেকটা পরিবর্তন হয়, এতো গেল মোটামুটি পাঞ্জাবি সম্মন্ধে পাঞ্জাবি পোশাক সম্বন্ধে আমরা কিছুটা জানলাম, এছাড়াও অন্য কোনো পোশাক সম্মন্ধে তোমার কি কোনোরকম ধারনা আছে? হ্যাঁ, খুব বেশি কিছু জানি না তবে এর কাঁচামাল সম্মন্ধে অল্প আধটু ধারণা আছে, যে আমাদের যে সময় বিশ্ব উষ্মায়ন ঘটে, মানে আমাদের যে বিশ্বের শিল্পের একটা বিপুল পরিবর্তন ঘটছে বা এখনও চলছে। সেই তার ফলে তার ফল স্বরূপে আজকের বাজারে বর্তমান বাজারে কৃত্রিম উলে ভর্তি, উল কিনতে গেলেই সব কৃত্রিম উল, সঠিক প্রাকৃতিক উলটা পাওয়া মুশকিল এখন খুব আর এইগুলো স্বল্প মূল্যের হয় এবং মূলত এর উৎপাদন ব্যয় খুবই কম হয়, এটা বাজার ছেয়ে গেছে এবং এইগুলো সারা বিশ্বের ক্রমবর্দ্ধমান যে বাজার গুলিতে যা চাহিদা

এবং কিন্নরীরা বছরের আট মাস পনেরো ফুট বরফের ওপর বাস করে, যেটা ভাবা যায় যে প্রায় আট মাস ধরে পনেরো ফুট বরফ, যে আমাদের এখানে এখন আট দশ ডিগ্রি Temperature নামলেই তাপমাত্রা আট-দশ ডিগ্রি হলেই ব্যাস আমরা সবাই কাঁথার তলায়, কেউ আর বাড়ির থেকে বেরোতে পারি না, সেই অবস্থাতে এরা থাকে, সঙ্গে এমন একটা সুন্দর শিল্পকে চালিয়েও যাচ্ছে, সত্যিই এদেরকে আহ প্রণাম করা উচিত এমন এদের যারা যেভাবে থাকে এবং এদের যে প্রতিটা পরিবারের নিজস্ব ভেড়া আছে কারণ শীত প্রধান দেশে একটা খুব ভালো চল হয় যে ওরা খুব ভেড়া ভেড়া পোষে, কারণ ওই যে ভেড়ার যে লোম

আহ কেটে খেলাম বা বিক্রি করে দিলাম তেমন না, মানে নিজেদের যে বাড়ির লোক নিজেদের মতো করে একদম আপন করে পালন করে এবং সেই ভেড়া গুলো থেকেই তারা এখনও তাদের পশম সংগ্রহ করে, কারণ সেই ভেড়া গুলো তো তাদের আর্থিক দিক থেকে সহায়তা করছে, তাদের পেটে ভাত যোগাচ্ছে যে কারণে তারা সেই ভেড়া গুলোকে নিজেদের একটা উম সংসারে নিজেদের সবার মতোই মনে করে আপনজন মনে করে। করেই তারা ভেড়া পোষে, তেমনই এই এই যে শালটা এই শালটা শুধু কাঁচামাল না এর একটা সুন্দর বেশ নকশাও আছে, বেশ তারমধ্যে একটা পৌরাণিক ছোঁয়াও আছে, তার এই নকশা সম্মন্ধে কোনো ধারণা আছে কি তোমার? না তুমি যেটা বললে সেটার সম্মন্ধে খুব আহ Idea আমার খুব ধারণা নেই, তবে এই যে বললে না কুর্তা সম্মন্ধে যে কুর্তা নামটা করলে, কুর্তা সম্মন্ধে বেশ আমার ভালোই আগ্রহ। কুর্তা ওগুলো বেশ দেখতে ভালো লাগে, যদিও পড়লে আমাকে মানায় না কিন্তু দেখতে খুব ভালোই লাগে, তার কুর্তা সম্মন্ধে আমি একটু বলতে চাই, যে তুমি হয়তো জানো যে কুর্তা হলো দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে পড়া একটা ঢিলে ঢালা Collar বিহীন জামা, ওই যে collar থেকে না যে সকল জামা, ওই খানিকটা পাঞ্জাবির মতোই দেখতে, ওইগুলোকে বলা হচ্ছে কুর্তা, আর বর্তমানে এটা প্রায় সারা বিশ্বে পরিধান করা হয় কারণ এখন আমরা অনেক cinema তেও দেখি, নায়ক-নায়িকারা বিদেশিও আহ আমাদের এদেশীয় বেশ কুর্তা পড়ছে, ভালো লাগেও তাদের, তাবাদের উৎসব খুঁজলে আমাদের যেতে হবে এর যে আমাদের এই অন্তঃপ্রাচীন বা ত্র্যম্ভিক মধ্যযুগ, মধ্য এশিয়ার যাযাবরদের পরিধেয় যে ওরা যে পড়তো, তা প্রথম দিকের একদম মানে সেই ধারণা থেকেই কুর্তা জিনিসটা এসেছে, এই কুর্তা বহু শতাব্দী ধরেই শৈলীগতভাবে বিকশিত হচ্ছে। বিশেষত আমাদের এই যে ভারতীয় উপমহাদেশে প্রতিদিনের পোশাক এবং বিশেষ কোনো অনুষ্ঠানের পোশাক হিসেবে এটি এযাবৎ কাল ধরে পরিবাহিত হয়ে আসছে, আর এই নারীদের জন্য বানানো ও নারীদের পরিহিত কুর্তাকে কখনও কুর্তিও বলে ডাকা হয় যেটা তোমরা প্রায় পড়ে থাকো কুর্তি, একটু মানে Short মতো যে পড়ে থাকো, তা সেটা কুর্তি মানে আহ যদি বলি কুর্তা হচ্ছে ছেলে তোমার কুর্তি, অর্থাৎ মেয়ে বা Female version আহ মানে এমন একটা ব্যাপার, আর এই কুর্তা কিন্তু ঐতিহ্যগতভাবে তুলা বা রেশম দিয়ে তৈরী করা হয়। যদিও এখনও বাজার বাজারে সেটা আহ সাধারণ কাপড়েই ছেয়ে গিয়েছে কিন্তু এর আসল কুর্তা তৈরী হয় একদম Pure রেশম দিয়ে যেটা খুব দামিও হয়, আর এটি একেবারে সাদামাটা

ঐতিহ্যবাহী কুর্তা সামনে এবং পিছনের দিকটা আয়তক্ষেত্রকার কাপড়ের টুকরো দিয়ে তৈরী করা হয়, এই ঐতিহ্যবাহী কুর্তার যে অস্থিনগুলো থাকে না, সেগুলো সংকীর্ণ না হয়ে কবজি পর্যন্ত চলে যায়, মানে বেশ লম্বা হাতা থাকে। এক কথায় বলতে গেলে, আর এই যে প্রান্তগুলো এগুলো মুড়ে সেলাই করে দেওয়া হয়, যাতে সেগুলো দৃঢ় শক্ত হয়, যাতে সহজে না ছেঁড়ে, তাই এই ধরণের কুর্তাগুলো পুরুষ এবং মহিলা উভয়ই পড়তে পারে, অর্থাৎ এই কুর্তা কিন্তু আমাদের ভারত তথা বেশ বাইরের দিকে খুব প্রচলিত আকর্ষণীয় একটা পোশাক যেটা বর্তমানে আহ যুব সম্প্রদায়ের মধ্যে যে আমরা যুবক-যুবতী তাদের মধ্যে খুব চাহিদা লক্ষ্য করা যায়। তাই করতে আমার সেটা ভালোই লাগে, তা মোটামুটি দেখছি তো যে তোমারও বেশ ভালোই জ্ঞান আছে পোশাক সম্মন্ধে, তা আজ তাহলে এতটুকুই থাক, অন্য কোনোদিন অন্য কোনো সময় অন্য কোনো বিষয়ে আলোচনা হবে। যেমন দেখ, উম মহানবী সাল্লাল্লাহু আলাইহে সাল্লাম বলেছিলেন যে, আহ তার পরে মানে মহানবী সাল্লাহু সাল্লাম এর পরে পৃথিবী পৃথিবীতে সর্বপ্রথম ইরাকী ফিৎনা সৃষ্টি হবে।

তো, মহানবী মহানবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম যে একটা ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন সেটা কিন্তু সত্যি হয়েছে যে, ইরাকে ফিৎনা সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেছিলেন যে, আহ তিনি যে

আগমন হবে হ্যাঁ? এবং

তুমি বুঝতে পারতাছ যে আমি কোন নারীদের কথা বলতাছি? আমরা কিন্তু

তারপরে ধরো normal যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে উম যে, ভাই মানে মানুষে মানুষে রক্তারক্তি, খুনাখুনি, ফিৎনা ফ্যাসাদ তারপরে হচ্ছে একজন ধরো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 হ্যাঁ, এটাও কেয়ামতের আলামত সম্পর্কে মানে কেয়ামতের আলামত এটা। যে মানুষ মানুষকে সাহায্যও পর্যন্ত করছে না।

তারপরে এখন যে রকম normally হয়, যে অতি অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিরিক্ত ভূমিকম্প,

আবহাওয়া বদলাই বদলাইয়া যাইতেছে কিন্তু হ্যাঁ তুমি আবহাওয়াগত যে পরিবর্তনগুলো সেগুলো কিন্তু আমরা এখন খেয়াল করছি। না আগের মত আসলেই আমাদের আবহাওয়াটা নাই। আমাদের জলবায়ু পরিবর্তন হয়ে গেছে।

তুমি মাঝখানে একটা হয়তো একটা খবর হয়ত শুনেছ যে আমাদের পৃথিবীটা যতটুক মানে যত ঘণ্টায় যত মিনিটে ঘুরে হ্যাঁ, তার থেকে বেশি মিনিটে কিন্তু বেশি গতিতে কিন্তু আমাদের পৃথিবীটা কিন্তু ঘুরছে। মাঝখানে একটা খবর এটা কিন্তু আমরা শুনেছি হ্যাঁ, সেটা কিন্তু কেয়ামতের আলামত ছিল

তো আমাদের মহানবী সাল্লাল্লাহু সাল্লাম কিন্তু একটা ভবিষ্যদ্বাণী অনেকগুলাই ভবিষ্যদ্বাণী করছেন। আমরা কিন্তু অনেকটাই কিন্তু মানে এ সমাজে এখন মানে বর্তমান যুগে হ্যাঁ সেটা কিন্তু উপলব্ধি করতে পারতেছি। যে আমাদের মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছিলেন যে গরিবরাও বড় বড় উঁচু উঁচু বিল্ডিংয়ের নির্মানের ইয়ে মানে ওই হ্যাঁ প্রতিযোগিতা করবে এটা কিন্তু আমরা কিন্তু দেখতাছি হ্যাঁ? যারা মানে একসময় যে অনেক মধ্যবিত্ত ছিল বা নিম্ন মধ্যবিত্ত ছিল তারা কিন্তু এখন উচ্চবিত্ত হচ্ছে। তাদেরও কিন্তু এখন টাকা পয়সা আছে তারাও কিন্তু বড় বড় বিল্ডিং পাঁচ তলা, ছয় তলা ঘরবাড়ি তোলার আহ প্রতিযোগিতা চালাইয়া যাইতাছে। সেটাও কিন্তু কেয়ামতের আলামত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলে গেছেন তুমি হয়ত জান। বলা হয়েছে যে আহ এমন সময় আসবে যখন মানুষ আহ যখন যাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না।

তো এখন দেখ উম এখনকার পরিস্থিতিতে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত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

হম আবার হচ্ছে কিছু চোর, বাটপার বা ভন্ড লোকজন হ্যাঁ? এ ধরনের কিছু দেখা যাচ্ছে।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

হ্যাঁ, হ্যাঁ এই যে এটা কিন্তু আমরা এবারের যে ওই যে ফুটবল বিশ্বকাপ হ্যাঁ? এটা এখানেই কিন্তু আমরা দেখছি যে সমকামিতা অনেক ইয়ে ছিল, সেটা কিন্তু কাতারের যে আইনশৃঙ্খলা বা sorry কাতারের আইনশৃঙ্খলা না কাতারের প্রধানমন্ত্রী হ্যাঁ উনি কিন্তু একটা বার্তা দিয়েছিলেন যে কোনো সমকামিতা এই মানে বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে না, হ্যাঁ? আমাদের কিন্তু কেয়ামতের আলামতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কিন্তু বলে গেছেন যে, সমকামিতা উম এই পৃথিবীতে

আছে আছেই মানে এমনি normally ও দেখবা যে আহ আমি যেটা বললাম, যে পুরুষেরা নারীর ন্যায় নারীরা পুরুষের ন্যায় আচরণ করবে। দেখো, আমাদের সমাজে এমন কিছু আহ নারী আছে যারা নিজেদেরকে পুরুষের উম সমপর্যায়ে মনে করে, আর তারা পুরুষের মতো চলাফেরা করে।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

তো, এই বিষযগুলোকেই আমার মনে হয় যে হ্যাঁ এগুলো আসলে ধর্ম যেটা বলে আর সেটা অবশ্যই মানে আমার ধর্ম যেটা বলে সেটা অবশ্যই ঘটবে, ঘটছে। যা বলে গেছে তা হচ্ছে।

খ্রিষ্টান ধর্মে বা খ্রিষ্টান ধর্মের বাইবেল বা এই যে হিন্দু ধর্মের যে গীতা এসবে কিন্তু আমরা কিন্তু মানে পাচ্ছি না। তাই না? ওগুলা কিন্তু

একটা কথাই নবী বইলা গেছিলেন যে, আমাদের ইমাম হ্যাঁ ওই যে, কি উনার নাম? ভুইলা গেলাম। ওই আহ আমাদের ইমাম

ইমাম একজন আসবেন হ্যা? উনি কিন্তু উনি না আসা পর্যন্ত

কেয়ামতের আলামত হচ্ছে উনি আসা। হ্যাঁ? কেয়ামতের এই আলামতটা হবে যেটা উনি আসবেন। যখন উনি আসবেন, তখন এটা কিন্তু আমাদের একদম নিশ্চিত হয়ে যেতে হবে যে, কেয়ামত কিন্তু অনেক কাছে আইসা গেছে। এমনিই আমাদের মানে দুই চোখের মাঝখানে যতটুকু মানে ওই যতটুকু একটা gap রয়েছে এটা কিন্তু কেয়ামতের সেটা মানে বুঝাইছে আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বুঝাইয়া গেছিলেন হ্যাঁ? আমাদের আমাদের মানে অনেক মানুষ আছে বর্তমান যুগে যারা কিন্তু এই কেয়ামতের বিষয়ে কিন্তু তারা ভুইলা গেছে। মানে তারা বিভিন্ন অকাজে-কুকাজে অনেক লিপ্ত মানে অনেক কিছুই করতাছে যেগুলা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 হম আচ্ছা, এ এই এই জিনিসটাই নিয়ে বলি যে, কেয়ামতের আগে দাজ্জাল আসবে তাই না? আমাদের মাঝখানে

হম আহ দাজ্জাল তার প্রভাব প্রতিপত্তি বা হচ্ছে আল্লাহা তায়ালা তাকে এমন কিছু শক্তি দিবেন যেটার মাধ্যমে সেকে অন্য সবার থেকে আলাদা করে নিজেকে প্রকাশ করতে পারবে। আর সেটা দেখে বিপথগামী লোকজনেরা তাকে প্রভু বলে মেনে নেবে।

তো সেটা হম দাজ্জাল আসার আগে কিছু আমার মনে হয় যতদূর বা আমি বিভিন্ন আলেমের বিভিন্ন শায়েখের আহ কিছু আলোচনা থেকে যতটুকু বুঝতে পেরেছি আহ বা যতটুকু দেখেছি যে দাজ্জাল আসার আগে কিছু ইঙ্গিত দেওয়া হচ্ছে বা দাজ্জাল এখনো আসছে কি না আমি sure না। কিন্তু কিছু আলেম বলছে যে দাজ্জাল মনে হয় চলে এসেছে, তারা মনে হয়ে বলছে। sure না। হ্যাঁ?

আমাদের সারা বিশ্বে জনপ্রিয় তাদের তারা সবাই তাদের হাতে পায়ে গায়ে আমরা জানি tattoo করা হারাম

আমাদের ধর্মে হারাম, তো এক চোখ দিয়ে tattoo করেছে।

তো সেক্ষেত্রে আলেম অনেক আলেমরাই মনে করছেন যে দাজ্জাল হয়ত বা চলে এসেছে বা আসার আগে কোনোভাবে আলামতগুলো প্রকাশ পাচ্ছে। তো উম বিশ্বব্যাপী পরিচিত এরকম কিছু celebrity দের মাধ্যমে এটা আরকি আমাদের মাঝেও আস্তে আস্তে জানাইয়া দিচ্ছে। আমরা সেই celebrity দেরকে ভালোবাসি বা তাদের ভক্ত।

কিন্তু তাদের মাধ্যমে আমাদের মাথায় এ জিনিসটা ঢুকাই দিচ্ছে। এই tattoo ছবিটার মাধ্যমে তারা কি আমাদের মাথার মধ্যে ওই জিনিসটা ঢুকাই দিচ্ছে যে এটা একটা style । হ্যাঁ বা এটা fashion । কিন্তু এটা আসলেই তাই নয়,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

তুমি হয়তো একটা জিনিস এই যে শুনছো যে, এই হয়তো শুনছো যে দাজ্জাল আসার আগে যে আমাদের পৃথিবীটা যে যুগে যুগে যে মানে digital হ্যাঁ আমরা যে digital বলতেছি হ্যাঁ সেটা কিন্তু robot

হ্যাঁ আধুনিক আর robot বা বিভিন্ন মানুষের মতো আরেকজন বানাইতাছেন হ্যাঁ তারা কিন্তু মানুষের যে মানুষের mind কিভাবে মানে মন মানসিক কিভাবে যেটা চায় ওইরকম জিনিস কিন্তু মানুষ নিজেই বানাইতাছে হ্যাঁ সেটা সেটা কিন্তু একমাত্র দাজ্জালের ইয়ে দাজ্জালের কিন্তু অনুমতি ছাড়া কিন্তু ওই জিনিসগুলো কিন্তু তৈরি হচ্ছে না, সেটা কিন্তু তুমি খেয়াল কইরা দেখ, যে ওই জিনিসগুলো কিন্তু তৈরি হইতাছে যে দেইখ বিভিন্ন এখন বিভিন্ন smart phone বা মানে আমাদের হাতে যে phone গুলো রয়েছে কিন্তু এখন কিন্তু কিছুটা পরিবর্তন হইতাছে হ্যাঁ? ওগুলা কিন্তু মানে মানসিক যে আমাদের মস্তিষ্ক দিয়ে কিন্তু পরিচালনা করা যায়, এরকম ধরনের কিন্তু তৈরি হইতাছে,

এটাও কিন্তু একটা লক্ষণ যে দাজ্জাল আসার মানে একটা লক্ষণ আসতেছে আসবে। তোমার কি মনে হয়? উম আবার আবার দেখি যে এখন মানুষ মুখে ধর্ম মানছে, মুখে ধর্ম বলছে কিন্তু আহ কাজের কাজ কিছুই করছে না। হ্যাঁ যেমন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

হ্যাঁ, কিন্তু মানছে না। হ্যাঁ? এটাও কেয়ামতের আলামত যে সকলেই ধর্ম জানবে বা সেটা পালন করবে কিন্তু মনেপ্রাণে থেকে যে বিশ্বাসটা সেটা উঠে যাবে। হম আমরা কিন্তু এখানে আমরা কিন্তু অহন এই যে দেখতেছি এখন মানে বর্তমান যে বাংলাদেশে বিভিন্ন শায়েখরা যারা আছে হ্যাঁ, যারা ওয়াজ মাহফিল করে তাদের কিন্তু এখন কিন্তু তাদের পুলিশ-টুলিশ দিয়ে তাড়িয়ে দেওয়া হইতাছে বা তাদের জেলে নেওয়া হইতাছে। এটাও কিন্তু কেয়ামতের একটা আলামত। এটাও কিন্তু দেইখ আমাদের বাংলাদেশে অনেক মানে বিভিন্ন শায়েখদের যারা তাদের কিন্তু ধইরা নিয়া গেছে। হ্যাঁ পুলিশরা এখনো কিন্তু ছাড়ে নাই। আচ্ছা, তো এই যে ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি মারামারি বা ধর্ম নিয়ে এত দায়ভার কিন্তু তারপরেও আমার মতে আমি চাই যে সকল ধর্মের সকল মানুষ আহ যার যার মতো করে তার তার ধর্ম পালন করুক

আহ আমার ধর্মে তাদেরকে আমন্ত্রণ জানাই। আমার ধর্ম নিয়ে তারা জানুক, শুনুক। তারপরে কি করবে সেটা তাদের decision হ্যাঁ?

তো সম্পর্কে তারা জানুক যে হ্যাঁ ইসলাম ধর্মটা কী? ইসলাম ধর্ম কী চায়? ইসলাম ধর্মের ইতিহাস কী? ইসলাম ধর্ম ভবিষ্যৎ বলতে কী বুঝায় জেনে এই ধর্মে তারা একটু আগ্রহী হোক, তারা কিছু study করুক এই ধর্মটা নিয়ে, তাহলেও আমার মনে হয় যে তারা অবশ্যই আগ্রহী হবে ইসলাম ধর্মের প্রতি। আর last FIFA world cup এ কাতারের যে সকল আহ পর্যটকরা এসেছিল

খেলা দেখার উদ্দেশ্যে মূলত, তো তারা দেখলো যে অনেকেই এই যে আধ বেলা মানে পাঁচটা time এই নির্দিষ্ট সময়ে আজান দেওয়া হচ্ছে মসজিদে মসজিদে

এত সুমধুর ধ্বনি আর কোথাও ওরা শুনে নাই। ওরা খুব আগ্রহ নিয়ে শুনছে, সেগুলোর video করছিল, record করছিল তুমি কিন্তু জিনিস খেয়াল করছিলা যে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

হম এ এই ধ্বনির মতো ধ্বনি হয় না আর। এই এত সুমধুর আর কোনোকিছু হয় না। এত সুন্দর সুর আর কোথাও নেই। তো সকল ধর্মের মানুষের উচিৎ যে সব ধর্ম নিয়েই জানা।

বিচার করেন নিজেরাই ইয়া তারা ধর্ম একটা কোনটা সঠিক আর কোনটা ভুল। কিন্তু কোনো কটুক্তি বা মানে কোনো খারাপ সমালোচনা ছাড়া তারা যাচাই বাছাই করুক, ঠিক আছে। কিন্তু কোনো কটুক্তি ছাড়া। কোনো সমালোচনা ছাড়া, খারাপ সমালোচনা ছাড়া তারা যাচাই বাছাই করে তাদের ভালো, যদি ভালো লাগে তাহলে ভালো, খারাপ লাগলে তাহলে ঠিক আছে এটা তাদের ইচ্ছা। হ্যাঁ? আমরা কিন্তু ইসলামে কিন্তু বলে দেওয়া হইছে যে, ইসলামের দরজা সবসময় সবার জন্য খোলা। হ্যাঁ সেটা বৌদ্ধ হোক, খ্রিষ্টান হোক, সনাতন ধর্মের যারা যে যেকোনো ধর্মী ইত্যাদি ইত্যাদি যেকোনো ধর্মীয় হোক ইসলামের জন্য কিন্তু সব ধর্মই সবার জন্যই খোলা আছে। হ্যাঁ? তারা আসুক, যাচাই করুক যদি তারা যদি মনে হয় তাদের জন্য ভুল এটা ঠিক আছে তারা হয় আমাদের সাথে অংশগ্রহণ করবে না, যদি তাদের মনে হয় হ্যাঁ এটাই সঠিক তাহলে ঠিক আছে আমরা তাদের সালাম দিয়ে বরণ করে নিতে পারি। তাই না? আসলেই তাই। একদম ঠিক বলেছো। আহ আমার ধর্মে বা আমার ইসলাম ধর্মে বলা হয়েছে যে যার যার ধর্ম সে সে পালন করবে, তাদেরকে আমরা কখনোই disturb করব না কখনো তাদের ধর্ম পালনে কোনো আহ ব্যাঘাত সৃষ্টি করবো না। হ্যাঁ? কিন্তু তাদের সকলকে আমরা আমাদের দীনের দাওয়াত দিতে পারি, আমাদের ধর্ম সম্পর্কে যাতে জানতে আগ্রহী করতে পারি, তাদেরকে জানাতে পারি, হ্যাঁ? তো আহ যে যেখানেই থাকি উম অবশ্যই চেষ্টা করব নিজ নিজ ধর্ম পালন করার, কারণ ধর্মের উপরে কিছু নাই। যে ধর্মই হোক যদি সেটা ঠিকঠাকভাবে পালন করতে পারি, অবশ্যই পৃথিবীতে শান্তি থাকবে, অবশ্যই নিজে সুস্থ থাকা যাবে, নিজের পরিবারকে নিয়ে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

কি করছিস এই জানালার পাশে বসে রয়েছি কি বিদ্যুৎ চমকাচ্ছেরে হ্যাঁ আমিও একটু আগে বাড়িতে আসলাম এই বৃষ্টির জন্য বাহিরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে current ও নেই current আছে তোদের বাড়ির ওখানে current তো আছে আমাদের এইদিকে খুব একটা current যায় না কিন্তু মানে ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে তো এত গরম পড়েছিল বৃষ্টিটা হওয়া খুব দরকার হ্যাঁ বলেও ছিলো যে সোমবার থেকে বৃষ্টি হবে তারপর আজকেই হয়ে গেল

আরে বসে বসে current নেই wifi ও কাজ করছে না মানে নেই সেইজন্য বসে বসে পুরানো photo গুলো দেখছিলাম আমাদের স্কুলের হ্যাঁ

মনে আছে স্কুলে কেমন মজা করতাম আমরা সত্যি last দুটো বেঞ্চতো পুরো আমাদেরই ছিল বল ভাই

মানে কোনদিন যদি কেউ বলে যে life এ কোন জিনিসটা আবার ফিরে পেতে চাই আমরা মানে আমি জানিনা কে কি বলবেনা হ্যাঁ একদমই স্কুল life মানে সেরা মজা করেছি আর eleven twelve তো ভুলতেই পারবো না